কোন কাস্টমার কে পেন দেখাচ্ছেন এবং সামনে অনেকগুলি পেনের প্যাকেট পড়ে আছে আর দূরের রেক এ অনেক বই রাখা আছে ভদ্রলোকের পরনে একটি চেক শার্ট।

সম্ভবত এটি কোনো একটি পার্লার -এর ছবি যেখানে একটি অ্যাডভেটাইজমেন্ট দেওয়া আছে এ. ওয়ান .এন .জে.বি. পার্লার ।

সামনে অনেক গুলি মোটরসাইকেল দাঁড়িয়ে আছে। অনেক গুলি লোক দাঁড়িয়ে আছে। নীচে অনেক দোকান এবং উপরে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লেখা আছে।